এখানে এনে এনে ডালচে আর রাস্তা টাকে ঢালাই করচে।

পুরো জঙ্গল ঝাড়ের মতোন ভর্তি লাগছে দেখতে।

এটা একটা মুদিখানা দোকান আছে এই মুদিখানা দোকানের মধ্যে--

চকলেট আগরবতি নুডলস অনেক কিছুই রাখা আছে।

এখানে একটা সোফা রাখা আছে। সোফা টা খুবই সুন্দর। দেখতে তার আশেপাশে--

আর এখানে অনেকগুলো মজদুরদের সাইকেল -ও রাখা আছে। এইসব মজদুরদের সাইকেল আছে।

এখানে কিছু ফাংশন হচ্ছে আর একটা ছেলে এখানে একটা চেয়ার -এর মধ্যে বসে-এ ছবি--

তুলছে ছেলেটা ভালোভাবে কাপড় পরে আছে জ্যাকে--

রাখা হয়নি শুধু রুম -টাই তৈরি করে রেখেছে।

জিম -এর মধ্যে অনেক লোকজন দেখা যাচ্ছে। সবাই জিম করছে আর জিম -এর জন্য অনেকগুলো জিনিসপত্র রাখা আছে।

এইটা একটা মার্কেট আছে। মার্কেট -এর মধ্যে অনেকগুলো বাইক --

দেখা যাচ্ছে আর এখানে একটা দোকান আছে।

পার্ক মদন। আর এই পার্ক টা এখন বন্ধ আছে তার পাশে একটা টিকিট ঘর দেখা যাচ্ছে--

এখানে অনেক বড় মাঠ দেখা যাচ্ছে। এই মাঠের মধ্যে অনেক লোকজন বসে আছে যেরকম বাচ্চা বড় সবাই বসে আছে।

এখানে লেখা আছে লেডিস কর্ণার । এই দোকানে মহিলাদের সম্বন্ধে অনেক কিছু পাওয়া যায় ।

সিঁদুর টিকলি কাজল নেলপালিশ আর অনেক কিছু--

যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাচ্চাগুলো মন দিয়ে ডান্স প্র্যাকটিস --

গরু আছে গরুর সঙ্গে গরুদের মালিকও আছে এই অনেক বড় মাঠ আছে এখানে।

গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয়। সব কিছু বিক্রি হয়।

এখানে একটা ফেডড্রেল ব্যাংক এ.টি.এম আছে আর একটা লোক এই এ.টি.এম এর ফটো তুলছে।

আসছে না। এই এ.টি.এম. টা পুরো খালি আছে।

এটা একটা কোল ড্রিংস রাখা ফ্রিজ যাকে আইস কোল্ড ফ্রিজ ও বলা যায় এর মধ্যে অনেকগুলো।

এটা একটা ভিম ইউ.পি.আই বারকোড আছে এই বারকোড টা মুদিখানা দোকানের মধ্যে রাখা আছে।

তার উপরে অনেকগুলো মেঘ আছে আকাশের মধ্যে ।